আর ওই উনিশি দিকে coronavirus যে সম্মুখীন হয়েছি আর সেটা কিন্তু একটা স্বাভাবিক একটা জ্বর। জ্বর জ্বর সর্দি কাশি, বিষমের মাধ্যমে শরীর স্বাস্থ্য কিন্তু অনেক মনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে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 ওই অসুখটা ছুয়ে গেছে কিন্তু ওই রকম ভাবে কিন্তু গ্রাস করতে পারিনি। আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে বিভিন্ন ধরনের যে বড় বড় রোগ বালাই আসে সেগুলোর থেকে কি ভাবে প্রতিরোধ করার পর যে করা ঠিক করা যাবে সেটা হ্যাঁ ডাক্তার এর কাছে পরামর্শ নিয়ে আমরা মোকাবেলা কি ভাবে করতে পারবো আমরা সেটা ডাক্তার এর কাছে পরামর্শ নিতে হবে আবার এই যে আমাদের শরীর ঠিক রাখার যে প্রথম ধাপ যে হচ্ছে খাবার এবং দ্বিতীয় ধাপ হচ্ছে এই আমরা যেই দ্বিতীয় ধাপ দিয়ে শুরু খাবার দিয়ে খাবার শেষে এর পর তৃতীয় ধাপ সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যেন্ত গুরুত্ব পূর্ণ দিনে সাথে আট ঘন্টা দিনে বলতে আমরা minimum

আমি এখন যদি এই ছয় সাত ঘন্টা ঘুম যদি আমাদের পরিমাণ ভাবে না হয় তাহলে কিন্তু একটা মানুষের দুদিন পর যদি এইযে রাত একটা দুইটা পর্যন্ত যদি আমি সজাগ থাকি জায়গা থাকি আর এখন যদি ঘুমায় তখন কিন্তু ছ ঘন্টা বা সাত ঘন্টা ঘুম পূরণ হবে না যার কারণে শরীর ঘুম ঘুম ভাব হবে। বা মাথা ঘুরাবে এরকম তো অবস্থা হয় তখন কিন্তু একটা মানুষ কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে তো এটা কিন্তু আমাদের সারা শরীর মানে স্বাস্থ্যের জন্য একদম মোটেও ভালো না আবার বেশি ঘুমানো ভালো না ধরো তুমি যদি দশ ঘন্টা পরে ঘুমিয়ে ঘুমাও হ্যাঁ তাহলে কিন্তু তোমার শরীর কিন্তু একদম মানে সো কোন কাজ করার মানে ইচ্ছা থাকবে না তুমি যে একটা কিছু করতে চাও বা তুমি চাইলেও কিন্তু কাজ করতে পারবে না তোমার শরীর তখন ভার ভার লাগবে, মাথা মাথা ঘুরবে হ্যাঁ সেটাই বললাম আমাদের দৈনন্দিন জীবন যদি সুস্থ থাকা দরকার বা ভালো রাখতে হয় জীবন আমাদের শরীর স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু আমাদের অত অনেক গুরুত্বপূর্ণ যে জিনিস গুলো দরকার সেগুলোর দিকে কিন্তু ভালোভাবে নজরদারি রাখতে হবে হ্যাঁ ঠিক বলেছ তুমি তুমি তোমার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আর ওই খাবার দাবার ঘুম তারপর ব্যায়াম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

আহ হা কি যে ভুল করলাম ওই কাজটা যদি আমি এভাবে করতাম রাত জেগে যদি কাজটা আমি নাই করতাম বা ভালোভাবে ওই খাবার দাবার খেতাম বা ব্যায়াম করতাম তো তাহলে তো এরকম অসুস্থ হতাম না।

আমি একটাই কথা বলব যে আমাদের জীবন যদি বাঁচতে সুস্থভাবে বাঁচতে জানতে হবে আমাদের খাবার ঘুম এবং প্রয়োজন মতন পানি পান করা অবশ্যই গুরুত্বপূর্ণ

হ্যাঁ সব ভালই আছে। কথায় আছিস এখন?

জলপাইগুড়ি যাবি? কে কে যাবি? আমি তো বেকার বাড়িতে বসে থাকতাম। আমি তো যেতাম । জলপাইগুঁড়ি গেলে কি ? ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। ওখানে গেলে কি sweater, fweater কিছু নিয়ে যেতে হবে? নয়ত ঠাণ্ডা টা খুব কনকনা, জ্বর হয়ে যাবে খন। না না গিয়িনি তো। তা্র জন্য তো বলছি যাবো।

হ্যাঁ । চও জায়গাটা একবার দেখে আস্তে হবে। হ্যাঁ আমিতো যেতাম তাহলে । কটার সময় যাবি কাল তাহলে? ও দুটোর train এ ওই তোর বন্ধুটার সঙ্গে যাবি তো? হ্যাঁ আমি তো যাবই ।

হ্যাঁ আমি তো যাবই । নামটা ভুলে গেলাম। ওখানে গিয়েছিল । কাল গিয়েছে ভোর তিনটের সময়। আমাকে বলছিল যেতে, তাই আমি জানালাম। ঠাণ্ডায় তুই যাবি এখন। দার্জিলিং এ তো এখন সব ঠাণ্ডা তো এখন, বরফ পড়ছে। ওইদিকে তো বেশি ঠাণ্ডা। তাইনা হ্যাঁ হ্যাঁ। ওঁরা~ ওঁরা~ ওঁরা ছয়জন গিয়েছে? হ্যাঁ আমি যাব ।আমি মাকে বলব~, আজ মাকে বলব। যে মা~ মা কি বলছে দেখি নিয়ে, কাল তোকে আমি সকাল বেলা Phone করব একবারে।

"দার্জিলিংটা কীরকম হবে আমার শুধু মাথাই । নানা একদিনে আশা হয়! একদিনে আশা দুই তিন দিন থাকব ওইখানে color=""ffffff"" দার্জিলিংটা একবার ঘুরে নেবো।"

দেখব কি এখন যদি পছন্দ হয় তাহলে নেব । ভাল জিনিস জিনিস হলে নেব। পয়সা তো নিয়ে যাব~ নিয়ে~ নিতে তো হবে কিছুতো একটা। আনতে তো হবেই। নিয়ে নেবো। পছন্দ ।

হম । দার্জিলিং~ দার্জিলিং না জলপাইগুড়ি তো? তাহলে আমি আজ এই মাকে সুধাই গা। কি কইসে দেখি গিয়া। আমি তরে রাতেই phone করব। হম কি বলছে? হ্যাঁ। ।

হ্যাঁ। train এ গেলে ভালো, পয়সাও কম লাগবে train এ । আবার ভাড়া করলে পরে তো দশ বারো হাজার টাকা লেগে যাবে ঘুরলে।

আমাদের ঘরে মশা খুব হয়েছে রে, কামড়াচ্ছে খুব।

হ্যাঁ। খুব আবর্জনা আছে তো, তার জন্য মশাগুলা আরো । সাফ করতে হবে। ওই থেকে, ওইখান থেকে ঘুরে এসে সাফ করব একবারে। ভালো করে সাফ। সাফ করে দেবো। আর আবর্জনা থাকবেনা। বুঝলি হ্যাঁ, ।

হ্যাঁ, আমি তো যাব বললে। রাকেশ যদি যায় তাহলে ওকে phone করবো আমি।

হ্যাঁ। সেটা আমি জানি, সে আমিও তো যাইনি। তা ওখান থেকে আর কোথায় যাবি ?

হ্যাঁ রুদ্র, রুদ্র একসাথে তো পড়তাম আমরা।

হ্যাঁ, ঘুরতে যদি না পারি তাহলে গিয়ে লাভ কি! না যাওয়াই ভালও তাহলে। বাড়িতে বসে থাকা।

করতে হবে তাহলে কাল কাল দুপুরের দিকে বেরবি না কখন বেরবি বললি?

তাহলে রামপুর থেকে আমি ঘুরে আসি গিয়া। হ্যাঁ। ওই যে সপ্তম ওখানে আছে আয়ত, বলল ওই একলা আছে ওই office এর ওখানে। একবার আসতে বলছে কিনা দেখি কি বলছে, ঘুরে আসি গিয়ে। টাকাপয়সা তো নিয়ে যেতে হবে?

হম হম না না,

phone টা hang করতে লেগেছে রে।

হম net এর problem হচ্ছে, charge এ দিয়ে mobile hang গেছে। না না mobile সেরকম ঘাটিনা, youtube এ search করতে হবে।

হম ওই দিক থেকেই চলে যাব একবারে। তুই তোর ওই বন্ধুটাকে phone করে বলে দিস আমি যাব। । তাহলে আমি আজকে বিকেল বেলা রামপুর~ রামপুর থেকে ঘুরে আসি।

নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো জাপানি রন্ধনশৈল এবং খাদ্যাভ্যাসের ব্যাপারে। জাপানি রন্ধনশৈল জাপানে বিভিন্ন আঞ্চলিক ও প্রাগৈতিগত খাবারের রান্নার প্রণালী নিয়ে গড়ে উঠেছে। যা বছরের পর বছর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে উন্নত হয়েছে। খাবারের সহযোগী পদে প্রায়ই তারা মাছ

পদ্ধতিতে খেয়ে থাকে। সামুদ্রিক খাবার প্রায়ই ভাজা হয়। আবার অনেক ক্ষেত্রে সাসিমী হিসেবে কাঁচা বা সুশিতেও পরিবেশিত করা হয়। ভাত ছাড়াও নুডুলস যেমন, সোবা বা ওডন ইত্যাদি প্রধান খাবার হিসেবে জাপানিরা খেয়ে থাকে। জাপানি অনেক মজাদার খাবার হিসেবে রয়েছে যেমন মাছের ঝোল ওডেন এবং সুকিয়াকি ও নিকুঞ্জাগায় গো মাংস। বৈদেশিক খাদ্য দ্বারা অনুপ্রাণিত খাবার বিশেষ করে চীনা খাবার যেমন, র‌্যামেন, ফ্রাই ডাম্পলিং এবং গাইযা জাপানে গৃহীত হয়েছে। এছাড়াও বৈদেশিক খাদ্য আছে যার দ্বারা অনুপ্রাণিত অনেক খাবার জাপানে পাওয়া যায়। ঐতিহাসিকভাবে জাপানিরা কম মাংস করত। কিন্তু আধুনিক যুগে আঠারোশো আশি সালের পরে জাপানে তঙ্কাৎসুর মতো মাংসের বিভিন্ন জনপ্রিয় পদ পাওয়া যায়। জাপানি রন্ধনশৈল বিশেষ করে সুসি বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। উনিশশো এগারো সালে জাপান ফ্রান্সকে অতিক্রম করে মিচেলিয়ান তরকারি তর্কাচীত রেস্তোরাঁ অর্জন করে এবং শিরোনামটি এখনো ধরে রেখেছে। এছাড়াও জাপানি খাদ্যাভ্যাসের মূল উপকরণ হলো মাংস। জাপান হচ্ছে একটা দ্বীপ বিশেষ, যা মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। এখানে মানুষ প্রচুর sea food এর সুযোগ পায় এই কারণে। এটি কিছু খাদ্যবিবদের মতামত যে, জাপানি খাদ্য সর্বদা জাপানি খাদ্য সর্বদা শুধু মাংস নয়। বিভিন্ন শস্য, শাকসবজি এবং অন্যান্য সামুদ্রিক আগাছার ওপরও নির্ভরশীল। দ্বিতীয়ত, পাখিজাত মাংস এবং সামান্য পরিমাণ লাল মাংসের ওপরও নির্ভরশীল। জাপানিরা খাদ্যের মধ্যে সীউইড স্যুপ. নুড়ি স্যুপ অথবা সমুদ্রের তলভাগে যে seaweed পাওয়া যায় তা ওরা খেয়ে বেশি পছন্দ করে। বৌদ্ধ ধর্ম প্রসার লাভের আগে জাপানে মাংস গ্রহণের এই অনীহাভাব ছিল। ইদোযোগ অথবা ইয়ক সুসি বা চারপেয়ে জন্তু পাওয়া নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও জাপানে লাল মাংস ভোজন সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়নি। গৃহপালিত পশুদের বিপরীতে বন্য খেলা খাওয়া মেনে নেওয়া হয়েছিল। বিশেষ করে ফাঁদ পেতে খরগোশ শিকার অথবা অন্যান্য পশু শিকার করে সাধরণত একটি পাখির জন্য সংরক্ষিত করা হতো।

ভূমিকা পালন করে থাকে। জাপানে শুরুর থেকেই বৌদ্ধ ধর্মের লোকজনই বেশি ছিল। ইদানীংকালে জাপানে বৌদ্ধর সাথ~ পাশাপাশি খ্রিষ্টধর্ম এবং অন্যান্য অনেক ধর্মর লোকজন দেখতে পাওয়া যায়। কিন্তু জাপানি মূলত বৌদ্ধ ধর্মের ওপর নির্ভরশীল। জাপানের

অনুষ্ঠানে অথবা বিবাহ যোগে পড়ে থাকে। বৌদ্ধ ধর্ম একটি ভারতীয় ধর্ম। যা জাপানেও দেখতে পাওয়া যায়। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। যা অনুসারে স~ অনুসারী সংখ্যা পাঁচশো কুড়ি million এর বেশি। বা বৈশ্বিক জনসংখ্যার সাত শতাংশের অধিক।

এশিয়ার বিভি~ বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে তিনটি প্র~ মাণ বিদ্যমান শাখা। সাধারণত পন্ডিতদের দ্বারা স্বীকৃত। থেরবাদ, মহাজন ও ব্রজজান। বুদ্ধের চার আর্য সত্য মোতাবেক বৌদ্ধ ধর্মের লক্ষ্য হলো তৃষ্ণা। অবিদ্যার ফলে উদ্ভূত দুঃখ নিঃসরণ করা। অধিকাংশ বৌদ্ধ ঐতিহ্য নির্মাণ লাভের মাধ্যমে তথা বোধিসত্ত্বকে অনুসরণপূর্বক সংসার তথা মৃত্যু অবসান ঘটিয়ে স্বতন্ত্র সত্তাকেও অতিক্রম করার ওপর জোর দিয়ে থাকে। বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের আপেক্ষিক গুরুত্ব ও ধন-সম্পত্তি এবং তাদের নির্দিষ্ট শিক্ষা ও অনুশীলনের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। ধর্ম ও সঙ্ঘের স্মরণ নেওয়া নৈতিকতা, ভিক্ষু, ধ্যান এবং পরিমিতার চর্চা। থেরবাদ বৌদ্ধ ধর্ম শ্রীলংকা এবং দক্ষিণ পূর্ব শিয়া, লাওস, মায়ানমার প্রভৃতি ব্যাপ জায়গায় ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়। মহাযান বৌদ্ধ ধর্ম, পুণ্যভূমি, জেম, নিখিরেন তিয়াংতাই ঐতিহ্য। যার অন্তর্ভুক্ত মূলত পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। ব্রজযান বৌদ্ধ ধর্ম যা ভারতীয় মহাসিদ্ধদের তন্ত্র সাধনা ও শিক্ষা দ্বারা উদ্ভৃত একটি পৃথক শাখা অথবা মহাযান বৌদ্ধ ধর্মের একটি ধারা হিসেবে বিবেচিত হয়। তিব্বতি বৌদ্ধ ধর্ম যা অষ্টম শতাব্দীর ভারতের ব্রজযান শিক্ষাবলীকে ধারণ করে। হিমালয় অঞ্চল, মঙ্গোলিয়া চর্চিত হয়। আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত উদ্বোধিত জ্ঞানী জাগরিত মানুষকে বোঝায়। সিদ্ধার্থ গৌতম এইকালে এমনি একজন বুদ্ধ। বুদ্ধত্ব লাভের প~ পূর্ববর্তী জীবনসমূহকে বলা হয় বোধিসত্ত্ব। বোধিসত্ব জন্মের সর্বশেষ জন্ম বলে বুদ্ধত্ত লাভের জন~ জন্য জন্ম। ত্রিপিটকে বোধিসত্ত্ব হিসেবে পাঁচশো সাতচল্লিশ বার বিভিন্ন কূলে জন্ম নেবার ইতিহাস উল্লেখ আছে। যদিও সুমেধ তাপস বলে শুরু করে সিদ্ধার্থ পর্যন্ত অসংখ্যবার তিনি বোধিসত্ত্ব হিসেবে জন্ম নিয়েছেন। বুদ্ধত্ব লাভের ফলে তিনি এই দুঃসময়ে সংসারে আর জন্ম নেবেন না। এটাই ছিল তার শেষ জন্ম। পরবর্তী মৈত্রীর বুদ্ধ জন্ম নেওয়া পর্যন্ত পৃথিবীতে তার শাসন চলবে। উত্তর-পূর্ব ভারতের কপিলাবস্তু নগরীও ক্ষত্রীয় রাজার শুদ্ধোধন এর পুত্র ছিলেন সিদ্ধার্থ। খ্রিষ্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে এক শুভ বৈশাখী পূর্ণিমাতে তি~ আহ তিথিতে লুম্বিনিকলনে বর্তমানে যা নেপাল জন্ম নেন সিদ্ধার্থ।

তিনি সিদ্ধার্থকে দেখেন। ভবিষ্যৎবাণী করেন। যে সিদ্ধার্থ ভবিষ্যতে তার চারদিক জয়ী রাজা হবেন। ছোটবেলা থেকেই সিদ্ধার্থ সবসময় সব বিষয় পারদর্শী ছিলেন। কিন্তু সিদ্ধার্থ সংসারের প্রতি উদাসীন ছিলেন বলে তাকে সংসারী করানোর লক্ষ্যে ষোল~ ষোলো বছর বয়সে রাজা শুদ্ধোধন মন্বন্তরের যষোধা বা গোপাদেবী নামক এক সুন্দরী কন্যার সাথে তার বিয়ে দেন। রাহুল নামে তাদের একটি ছেলে সন্তান হয়। কিন্তু উঁচু দেওয়ালের বাইরে জীবন কেমন তা জানতে তিনি খুব ইচ্ছুক ছিলেন। একদিন রথে চড়ে নাগরীও ঘুরার অনুমতি দেন তার পিতা। নাগরীও সকল অংশে আনন্দ করার নির্দেশ দেন তিনি। কিন্তু সিদ্ধার্থের মন ভরলো না। প্রথম দিন নগরী ঘুরতে গিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি দ্বিতীয় দিন একজন অসুস্থ মানুষ তৃতীয় দিন একজন মৃত এবং চতুর্থ দিন একজন সন্ন্যাসী দেখে তিনি সারথি ছন্দকে প্রশ্ন করে বসেন, জগ~ এবং জানতে পারেন জগৎ দুঃখময়। তাই দুঃখের কারণ খুঁজতে ঊনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন।

হ্যাঁ দিদি তুমি কি আমার কথা শুনতে পারছো? হ্যাঁ আমি শুনতে পারছি।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 প্রধান যে অর্থ নিতো চালিকা শক্তি সেটার সম্পর্কে কি জানো আহ হ্যাঁ আমি জানি সে অর্থনীতির প্রধান যদি বলে থাকে সেটা হচ্ছে আহ কৃষিকাজ তো কৃষি অবদান মনে হচ্ছে অর্থনীতি সবচেয়ে বেশি

পূর্বের মানুষ যখন কৃষি আবিষ্কৃত হয়নি তখন মানুষ আহ বোন জঙ্গলে ঘুরে বেরোতো বা শিকার কর বা শিকার করেছিল মানুষের প্রধান জীবিকার উপায়ে কিন্তু ধীরে ধীরে মানুষ দেখতে পারে যে বিভিন্ন স্থান কাল ভেবে শিকার পাওয়া সম্ভব হচ্ছে না তখন কিন্তু মানুষ কৃষির দিকে ঝুঁকে পড়ে, কৃষির উৎপত্তির সম্পর্কে কি তুমি জানো কিভাবে উৎপত্তি হয়েছিল কৃষি কাজের আহ কৃষি কাজের উৎপত্তি আসলে আহ প্রাচীনকালেই হয়েছিল। যখন মানুষ আসলে একটা শ্বশুর দানা থেকে যখন চারা গজাতে দেখল তার আস্তে আস্তে তারা বুঝতে পারল যে এভাবে কৃষিকাজ করে তাদের ফসল খাদ্য উৎপাদন সম্ভব যে মূলত ওখান থেকেই কৃষিকাজের উদ্ভাবক হম আর আমাদের আর আমরা জেনে খুশিও হবো কৃষি কাজের সূচনা ছিল আহ মূলত মহিলাদের ধরে কেননা

সেই শস্য দানা গুলো তখন ফেলে দেওয়া হয় বাইরে তখনই সরষের দানা গুলো থেকে চারা গজায় এবং সেই ছাড়া গজানোর মধ্যে যে গাছ তৈরি হয় সেই গাছ থেকে আবার কিন্তু নতুন ফসল পাওয়া যায় তো ওই থেকেই কিন্তু মহিলাদের মধ্যে এই ধারণা জন্মায় যে আমরা অতিরিক্ত খাদ্য শস্য কানা নতুন করে উদ্ভিদ করতে পারি এবং সেখান থেকে কিন্তু আবার উৎপাদন বৃদ্ধি করতে পারি তাই এই যে কৃষির সূচনা ঘটে ঘটে নারীদের হাতে ধরে তুমি কি এ~ আহ এটা সম্পর্কে আরো কিছু বলতে চাইবে হ্যাঁ কৃষি কাজে শুধু আমাদের খাদ্যের চাহিদা মেটাছে সে কিন্তু না কৃষি কাজ একটা গৃহকর্ম সংস্থানের ও সুযোগ করেছে বাংলাদেশএর কর্মসংস্থানের যে বড় খাদ কৃষিকে বলা যাবে আঠেরো সালে যদি আমরা বাঙালি অর্থনৈতিক সংস্থান দেখি সেখানে কিন্তু আহ মতো ক্রোম সংখিক চল্লিশ দশমিক ছয় ভাগের যোগান দিয়েছিলো কৃষি থেকে এবং GDP এর অবদান ছিল তো আমরা বলতে পারি যে আ কর্মসংস্থান সৃষ্টিতে ওই যে দূরীকরণ মানসিক উন্নয়ন খাদ্য নিরাপত্তায় কৃষির অবদান অনস্বীকার্য কিন্তু আহ আমাদের কিন্তু কৃষিকাজ

সেই বিষয়ে সম্পর্কে তোমার কিছু ধারনা আছে হ্যাঁ আমরা কৃষির যে উন্নত সাধন কৃষি উন্নত সাধনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে ধরা যায় সনাতক পদ্ধতিতে মানুষ খুব বেশি আগ্রহী আমাদের দেশে কিন্তু যারা সনাতন আহ পদ্ধতিতে কৃষি কাজ করে তারা কিন্তু খুবই আহ সক্ষমশীল মানসিকতার হয় তার ফলে তারা নতুন কোন প্রযুক্তি বা নতুন কোন ধারণা যখন করতে চায় না সাধারণত তারা চায় তাদের গতানুগতিক পূর্বপুরুষের ধারা অনুযায়ী কৃষিকাজ চালিয়ে যেতেএর ফলে যে নতুন প্রযুক্তি আবিষ্কার হয় তার তারা বহন করতে চায় না প্রথমশীল কৃষির উন্নয়নের থেকে কিন্তু প্রধানত থেকে তারই বিপক্ষে দারিদ্র্যের কারণে কিন্তু উন্নত প্রযুক্তি যা মোটামুটি ব্যয়বহুল হয়ে পড়ে কৃষকদের জন্য সেটা কিন্তু তাদের আয়ত্তের বাইরে থাকে যাই আমাদের কিন্তু কৃষি কাজ প্রভুতো কি উন্নত সাধন হয়েছে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 আহ আসলে সে সম্পর্কের আমার তেমন কেন বর্তমানে বিভিন্ন রকমের নতুন প্রযুক্তির আহ উদ্ভাবিত হয়েছে পাশাপাশি নতুন বিভিন্ন ধরনের

একটি বিষয় সেটি হচ্ছে genetic engineering তুমি কি এ সম্পর্কে কিছু জানো